বিল্ডিংয়ের মত দূরে দেখা যাইতাছে।

তিনটা চাইরটা প্লেন দেখা যাইতাসে।

অনেকগুলা ছোট ছোট গাছ দেখতে পারতাসি আমি।

একটা বিল্ডিং দেখা যাইতাছে এখান থেকা।

এখানে দেখতে দেখা যাইতেসে এটা একটা রেস্টুরেন্ট ।

এখানে আমি দেখতে পারতাছি একটা গাআড়ির গ্যারেজ মনে হইতাছে এটা।

জিনিসপত্র অনেকগুলা সাজানো আছে দেখা যাইতাছে।

অনুষ্ঠান মনে হইতাছে এইডা একটা বিয়ে মনে হইতাছে।

মতো অনেকগুলা রুম আমি এটার ভিতরে দেখতে পারতাসি।

দোকান দেখতে পারতাছি।

গ্রাফিক্সের দোকান মনে হইতাসে।

প'পর্দা লাগানো আছে জানলার ভিতরে।